ট্রাফিক রেফারে অনেক লোকজনকে বসে এবং দাঁড়িয়ে থাকলে দেখা যাচ্ছে এ ।এবং দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছেএবং একটি বাড়িও দেখা যাচ্ছে এ ।